সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। বাড়িটার রংটা খুব সুন্দর। বাড়িটার ছাদে এর উম ফুল গাছ দেখতে পা--

রাস্তা রাস্তার রাস্তাতে অনেক গাড়ি যতায়াত করছে একটা লোক অটো নিয়ে যাচ্ছে। অনেক গুলো গাড়ি যাচ্ছে বাইক আছে।

পাশে অনেক ঘরবাড়ি আছে দেখতে পাচ্ছি। উম রাস্তাটার পাশে একটা মাঠও আছে তাতে গাছ টাছ ভর্তি দেখতে পাচ্ছি--

এটা একটা খাওয়ার দোকান। খাওয়ার দোকানের ভেতরে অনেক রকম খাবার আছে স্যাম্পু সাবান বাচ্চাদের চি --